একটা বড়ো ফ্ল্যাট দেখা যাচ্ছে। তার সামনে একটা রাস্তা একজন লোক বয়স্ক লোক আ-আ তার রাস্তাটা । আর তার পাশে একটা পার্ক টাইপ -এর ওখানে একটি বাচ্চা আর একজন লোক দেখা যা --

গাছগুলো সবুজ সূর্যের আলো পরে আছে।

একটা খ্রীষ্টানের আ-আশ্রম মনে হচ্ছেতার বাইরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে ভিতরেও লোকজন আছে।

উ তারপরে একটা সার্কেল দেওয়া-আ ট্রেন লাইন এর মতো তার মাঝে একটা টব উম বসানো।